এটার মধ্যে অ্যা সৌকি আসে সোটো চৌকি যেটা আর অনেকগুলা--

ভিত্রে দিকে একটা মানুষ ডুকের আর সামনে একটা হোয়াইট কালারের শার্ট লাগাইয়া একটা মানুষ দাঁড়ানিতা আসে ।

মাঠটার পিসোনে অনেকটা গাসও দেখা যার ।

পিসনে অনেকটা গাস আসে একটা ইলেক্ট্রিকের খুঁটিও আসে এইখানে।

এখানেও অনেকজন মানুষ বহাত আসে ব্রেঞ্চের -এর মইদ্যে ।

ইনারো আরও একটা মেডিসিনের দুকান আসে যেটার নাম লেখা আসে ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক ।